equal or অথবা এইটা সমানসমান যদি control V yes হয় that means বন্ধুরা কি দাঁড়ালো যে এখানকার যে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

NID অথবা এইটা অথবা driving license যেকোনো একটা থাকলেই সে eligible হবে that means or এটা যদি yes হয় then হচ্ছে comma then হচ্ছে আমার second যে logic এইটা সমানসমান যদি yes হয় then হচ্ছে third logic equal then হচ্ছে control V yes এগুলা যদি হয় bracket আমি close করে দিলাম then হচ্ছে enter দিলাম এখন দেখেন that means এইটা হচ্ছে eligible এখানে maximum গুলো true আসবে আমি যদি দুই একটা no দিয়ে দেই তাহলে হয়তো আরেকটু ভালোভাবে বুঝা যাবে যেমন দেখেন এইটা true that means যেকোনো একটাই yes থাকলেই হয়ে যাবে এইটাও true এখানেও true এখানে দেখেন false that means কোনোটাই তার yes নেই আমরা কোনোটাই yes নাই এখানে যদি no দিয়ে দেই তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে যেমন দেখেন এখানে যে যেকোনো একটা তে yes আছে এখানেও যেকোনো একটা তে yes আছে এখানে কোনোটা তে নেই এই কারণে এইটা false কারণ কি তার কোনোটাই নাই এই কারণে সে এই account করার জন্য eligible না তার মানে or এর ব্যবহার টা কি এইটা অথবা এইটা অথবা এইটা that means অথবা যেকোনো একটা জিনিস আপনাকে থাকতে হবে তাইলেই আপনি এখানে true আসবেন এখন এটাকে যদি আমরা if এ নিয়ে যাই বন্ধুরা এটাকে যদি nested করে ফেলি যে কি if যদি তোমার এইটা true হয় then হচ্ছে এইটা comma তাহলে তুমি হবা কি ELIGIBLE eligible আর যদি তোমার কোনো কিছু এগুলা না থাকে তাহলে তোমার এটা blank থাকবে বন্ধুরা এগুলা বোঝার জন্য basic if function এর যে basic tutorial টা সেটা দেখে আসবেন then হচ্ছে enter দিয়ে দিলাম এখন কি এই দেখেন এটা হচ্ছে eligible that means এই লোক eligible এই লোক eligible এই লোক এই লোক eligible না কারণ কোনোটাই তার yes নেই এইটাও কোনটা yes নেই আমরা যদি এখানে এখানে এখানে যেমন আহ দুইটা তে no আছে আমরা যদি এখানেও no দিয়ে দেই তার মানে এইটা non eligible হয়ে গেলো বন্ধুরা আশা করি and or nested if and nested if or এই চারটা জিনিস totally আপনারা বুঝে গেছেন এখন যদি আমি আমার দ্বিতীয় যে project টা এইটা যদি দেখাই বন্ধুরা তাহলে আপনারা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন আমি এখানে এইযে logical test হ্যা equal আমাদের logic টা কি বন্ধুরা একটু খেয়াল করবেন pre test এ তাকে eighty পেতে হবে certificate course এ তাকে সত্তর পেতে হবে তাহলে সে হচ্ছে এই bonus টা সে পাবে তার মানে কি সে pass সে এখানে pass হবে একটু ভালোভাবে বুঝে নেবেন এইটা হতে হবে eighty এর উপরে এইটা হতে eighty এর উপরে বা eighty এর সমান এটা কোনো ব্যাপার না এটা আপনারা অবশ্যই জানেন যে eighty এর উপরে দিলে কি greater than equal দিলে কি হয় আর শুধু greater than দিলে কি হয় যদি এটার যে statistics এর একটা ব্যাপার এগুলা আপনারা জানেন তো pre test এ তাকে eighty অথবা তার বেশি পেতে হবে certificate course এ তাকে সত্তর অথবা তার বেশি পেতে হবে তাহলেই সে এতে status এ তার এখানে সে pass হবে otherwise সে এখানে pass করতে পারবে না এইটি হচ্ছে project এর মূল আলোচ্য বিষয় আমরা এগুলা এইটাকে একটু logic এ নিয়ে যাই equal আমরা কি দুইটাতেই কিন্তু হতে হবে বন্ধুরা

second logic কি এই value টা greater than equal হতে হবে কত seventy আমার bracket close that means আমাদের এবং এইটা এবং এইটা যদি হয় তাহলে তুমি কি আসো true আসো এবার এটাকে যদি আমি নিয়ে আসি তাহলে দেখেন এখানে এগুলা সবগুলাই প্রায় false আমি যদি একটু F nine দিয়ে refresh করে দেই তাহলে দেখবেন এখানে value গুলো change হয়ে যাচ্ছে এখন দেখেন এটা হচ্ছে true কারণ কি এই value টা হচ্ছে আশির চেয়ে বড়ো আর এটা হচ্ছে সত্তর এবং তার চেয়ে বড় that means এটা সত্তর এ আছে এখানে দেখেন আরেকটা true পয়দা হয়েছে এখানে eighty one এখানে seventy one that means এইটা এবং এইটা এই দুইটা ডাটার শর্ত পূরণ হলেই সে এখানে logical test এ ঢুকবে আর যদি দুইটার কোনো একটা অপূরণ হয় তাহলে সে false হয়ে যাচ্ছে logical এখানে সে true অথবা false হচ্ছে হ্যালো আস-সালামু আলাইকুম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 আলহামদুলিল্লাহ আমি ভাল আপনি কেমন আছেন? ভাল। কেমন চলছে দিনকাল? দিনকাল তহ যাচ্ছে মোটামুটি তবে job এর জন্য আর কি কিছু উঠে পড়ে লেগেছি আর কি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 চাকরির ক্ষেত্রে বর্তমানে মানে competition টা মানে কি প্রতিযোগিতাটা একটু বেশি আরকি বর্তমানে চাকরির ক্ষেত্রে।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 অনেক অভাব কিন্তু মোট কথা হচ্ছে ওই ক্ষেত্রে job পাওয়াটাও এখন Tough হয়ে গেছে আরকি বর্তমানে

হ্যাঁ চাকরি basically আমাদের অনেকেরই skill আছে কিন্তু আমরা সাধারানত ধরতে পারতাসিনা চাকরিটাকে আরকি তাই বর্তমানে চাকরিটা অনেকটাই সোনার হরিন হয়ে গেছে বলতে গেলে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 আচ্ছা যে সরকার থেকে যে চাকরিগুলো হয় যে ওইগুলোতে কি মানে কি আমার পূর্বে কি coaching টোচিং করা লাগে আর কি করা লাগে নাকি। সরকারের যে নিয়োগগুলো হয় ওইগুলোর জন্য যে পরীক্ষাটা দিতে হয় সেই বিষয়ে আর কি ।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 আচ্ছা আপনি তাহলে তো আমি তো খুঁজতাছি আপনিও তো তাহলে খুঁজতাছেন ওইখানে তাহলে বর্তমানে কোন চাকরি টা সবচেয়ে demand মোটামুটি আরকি ভাল যে একজন fresher একজন নতুন সে যেন join করতে পারে । চাকরি ভাইয়া সব চাকরি ভাল যদি তুমি কাজটাকে বড় করে দেখ না মানে বর্তমানে demand কোনটা মোটামুটি মানে কি আর চাহিদা কোনটা কোন চাকরির বাজারটার চাহিদা বেশি সেটা বলতাসি চাকরির বাজারে চাহিদা বেশি বলতে এখন তো মানুষ সরকারি চাকরিটাকে বেশি চাচ্ছে আরকি। সরকারি চাকরি করার জন্য মানুষ বেশি ছুটছে হ্যাঁ ভাল যারা ভাল ছাত্র ছাত্রী আছে তারা BCS বা ডাক্তারি পড়ার চেষ্টা করছে ।

যারা তোমার ডাক্তারি পড়ার চিন্তা ভাবনা করছে তারা একটু একটু বেশি ভাল student

হ্যাঁ মোটামুটি ভালও বা ভাল অনেকের হয়তো বা BCS হয় না BCS হয় না তারা সরকারি চাকরিতে apply করে। অথবা তুমি bank sector -এও যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড B. B. A সেহেতু মনে হচ্ছে যে bank আর কি আমার জন্য অনেকটাই suitable মানে কি

হ্যাঁ তবে চাহিদা bank -এর চাকরি তো ভাল কিন্তু আরকি job এর ক্ষেত্রে সে একটা আরকি মানে কি আগাইতে পারিনা আরকি বলতে গেলে সত্যি কথা বলতে এখন তো বেকারত্ব একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এখন আরও যে মনে কর চল্লিশ শতাংশ মানুষই এখন বেকার

চাকরি করার ক্ষেত্রে কিছু টাকা দেয় যেমন পাঁচ দশ হাজার টাকা করে দেয় অনেকে তো দেয় না সেই হিসাবে বলতে গেলে আমি বলতে চাচ্ছি যে paid intern করার কি কোন সুযোগ আছে যাতে থাকা খাওয়াটা হয় আর কাজ শেখাটাও হয় ওরকম না ওরকমটা আমি দেখিনি তবে খোঁজ নিতে হবে ও না আমি অনেক জায়গায় দেখছি যে চাকরির ক্ষেত্রে ওটা ওরকম করে আরকি

হ্যাঁ তুমি তুমি মানে আসলে আমরা তো শুধু মুখস্থ বিদ্যা এবং academic বই নিয়ে বেশি ব্যস্ত থাকি যে সৃজনশীলতা আছে সেটাকে আসলে বিকাশ ঘটানো সৃজনশীলতার বিকাশ ঘটানোটা খুবই জরুরি আমরা বাইরের বিশ্ব থেকে অনেক কিছু

বইয়ের মধ্যে থাকার চেষ্টা করি বইয়ের মধ্যে তো সব জ্ঞান অর্জন করা যায় না কিছু কিছু জ্ঞান আছে যেগুলো আমরা হাতে কলমে

আমরা হয়তো উন্নতি করছি কিন্তু সেই উন্নতি বহির্বিশ্বে দেশগুলো কয়েকশো বছর আগে করে ফেলেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি বর্তমান চাকরির বাজারটা দেখার জন্য সেইদিন একটা মানে কি একটা article পড়লাম আরকি সেখানে লেখা ছিল যে দু হাজার তেইশ সালের সেরা job হতে যাচ্ছে যে data scientist তারপর web development, programming, digital marketing, data analysis এগুলো আরকি এগুলো আরকি যেগুলো আরকি most commonly use হয় আরকি online, e-commerce based ইয়েগুলায় খাৎগুলোতে আরকি তবে আমার খুব ইচ্ছা যে আমি একজন web developer বা data scientist হব data সত্যি বলতে কিন্তু সেভাবে resource এর অভাব আরকি ও আসলে freelancing যে sector টা আসলে freelancing sector এ আপনি অনেক কিছুই করতে পারেন হ্যাঁ এটা তো মুক্ত পেশা মোটামুটি আমরা মানে চাকরিজিবীদের জন্য অনেককে দেখেছি যে সরকারি চাকরি ছেড়ে এসে freelancing বা মুক্ত পেশাটাকে বেছে নিয়েছে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 এই আরকি চাকরির বাজারটা তাহলে freelancing করলে একটুখানি হলেও চাপ কমবে যতটুকু ধারনা আরকি যদি আমার মত তরুনরা মোটামুটি যদি উদ্যোগী হয় শিখতে হবে মোট কথা হল সৃজনশীলতাকে বাড়াতে হবে তাহলে আমরা চাকরির বাজারটা ধরতে পারব মোট কথা হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে আমাদের আমাদের লক্ষ্য শুধু শুধু চাকরির পিছনে না ছুটে অন্যান্য যেমন sector আছে যেমন ধরো যে ব্যবসাও করতে পারি আমরা ।

অনেকের dream স্বপ্ন থাকে আরকি যে সারাজীবনের স্বপ্ন এত বছর পড়ালেখা করলাম এখন তো একটা চাকরির দরকার আমার তাই না?

আর আমাদের যে হারে জনসংখ্যা আর যে হারে আমাদের স্নাতকোত্তর হ্যাঁ হ্যাঁ সে হারে আমাদের আসলে company গুলো ওভাবে আসলে বাড়তেছে না দিন দিন শিক্ষার্থী বাড়তেছে দিন দিন বেকার বাড়তেছে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 company যে আসল সংখ্যা যে আমাদের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 হ্যাঁ ভাই আমাদের বেকারের হার টা বাড়ছে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 নিজেদের চাকরির বাজারটা সৃষ্টি করতে হবে তবে মোট কথা হল আমরা যেকোনো ভাবেই সাধারণত আমরা চাকরি চাই কিন্তু আমাদের সেভাবে skill টা হয় নাই যে আমাদের সেভাবে আমাদের দক্ষতাটা আমরা করতে পার না সারাজীবন academic পড়াশোনা করার পর আমরা আমাদের দক্ষতা বাড়াতে পারছি না হ্যাঁ আমাদের এই আমাদের school এর উপর একটু বেশি মনযোগী হতে হবে কারণ শুধুমাত্র এখন এখন যে

এইসময় আসলে চাকরি করে একটা পরিবার চালানো কিন্তু মানুষ হিমসিম খেয়ে যাচ্ছে সুধুমাত্র একটা চাকরি করলেই তহ সবকিছু হয়না পরিবারের সব খরচ যাবতীয় একটা চাকরির ওপর নির্ভর করে হচ্ছে না

কেউ দেখা গেছে যে ফ্রীলান্সিং করে কেউ হয়ত বাবসা করে আসা করি কিছু না কিছু করতে হয় যেখানে চাকরির অভাব আমি হতাস হয়ে যাই যখন দেখি একটা চাকরি পাইনা অনেকে দেখেছি আত্মহত্যা করেছে হ্যাঁ আ যেমন হ্যাঁ যেমন আমাদের বর্তমানে যে garments -এ প্রায় বাংলাদেশে অনেক লোকে চাকরি করে কিন্তু বর্তমানে যে order না আসার কারণে অনেকেই চাকরি হারাচ্ছে অনেকে না বাসায় বসে থাকছে মানে বেতন তো আর দিতাছে না ওরা কিন্তু ওরা কর্ম ঘণ্টা যদি না খাটায় ওরা তার টাকা দিবে না তো সে হিসাবে দেখলাম আরকি মোটামুটি চাকরির বাজারটা মানে খুব মন্দা যাচ্ছে আরকি হ্যাঁ চাকরির খুব মন্দা বিশেষ করে corona -র পর থেকে আমাদের দেশের চাকরির বাজারটা অনেকটাই নিচে অনেকটাই নিচে corona -র সময় তো অনেক চাকরিজিবী ছিল ছিল চাকরি হারিয়েছে কারণ কোম্পানিগুলো সঠিকমত বেতন দিতে পারছিল না হিমসিম খাচ্ছিল চালাতে হ্যাঁ তবে ধাক্কা খেয়েছিল এই সময় corona -র সময় বিশেষ করে তবে বর্তমানে আমরা যারা আরকি চাকরিতে ঢুকব তাদের উচিত যেকোনো একটা skill মানে specific একটা বাইরের একটা দক্ষতা অর্জন করে রাখা দরকার তাহলে company গুলো মোটামুটি আমাদের একটা মানে কী intern হিসাবেও একটা ব্যবস্থা করতে পারে আর কী। যে তুমি অন্তত ছয় মাস করো পরে তোমাকে আমরা ইয়ে করতাসি কিন্তু skill বা দক্ষতা ছাড়া ওটা তো সম্ভব না সে তো অবশ্যই দক্ষতা ছাড়া কোথাও কোথাও কোনো দাম নাই। আর হচ্ছে বিশেষ করে আমাদের computer এর যে জ্ঞান computer -এর জ্ঞান থাকাটা খুবই জরুরি এ যুগে যদি আমি computer বিষয়ে আমার basic ধারণা না থাকে তাহলে কিন্তু আমি অনেকের থেকে পিছিয়ে থাকব হ্যাঁ অনেকের থেকে পিছিয়ে থাকা মানে চাকরির বাজারে আরকি অনেক পিছিয়ে যাওয়া সেরকম তো শুধু চাকরির বাজারে না আমরা নিজেদের থেকে অনেক পিছিয়ে যাব কারণ এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে এখনকার যুগে class five six এর বাচ্চা ও class five six -এর বাচ্চাও এখন অনেকেই আছে যারা computer চালাতে পারে হ্যাঁ

হ্যাঁ অথচ আমরা যদি আমরা যদি প্রাপ্তবয়স্ক হয়ে কম্পিউটার এর যদি skill develop করতে না পারি তাহলে আমরা class five six এর যে ওই বাচ্চাটা আছে তার থেকেও অনেক পিছিয়ে

আমার থেকে যে better যে অনেক ভাল দক্ষ তাকে অবশ্যই নিয়োগ দিবে। হ্যাঁ সেটাই। এই জায়গাগুলোতে আমাদের আসলে যে ঘাটতি আছে সেগুলো পূরণ করার দরকার না আমি মোটামুটি দু একটা খোঁজ নিয়েছি যে কয়েকটা প্রশিক্ষন কেন্দ্রে তারা মোটামুটি দেখলাম যে তারা মোটামুটি দক্ষ জনবল তৈরি করতে প্রস্তুত কিন্তু তাদের যে fee টা সেটা মোটামুটি একটা medium level এর family -র জন্য জোগাড় করা অনেকটা high আর কি থাকা খাওয়া সহ আর কি fee সহ। সেই হিসাবে যদি ওরকম দক্ষতা অর্জন করে যদি চাকরির বাজারে ঢোকা যায়।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 হ্যাঁ আমি এটাই মনে করি এবং তুমি এগুলোই চেষ্টা কর হ্যাঁ যে skill গুলো develop করো নিজের অভিজ্ঞতাগুলো নিজের অভিজ্ঞতাগুলোকে বাড়াও হ্যাঁ তাহলে চাকরির বাজারে তুমি সবার সাথে তাল মিলিয়ে চলতে পারবে চাকরি আশা করি তক্ষণ অনেকটাই সহজ হয়ে যাবে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

হ্যাঁ, হ্যাঁ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভালো আছি, এখন তো শীতের মরশুম, উম খুব একটা উম ভালো যাচ্ছে বলে মনে আমার হচ্ছে না। তারপরেও কিন্তু শীতকালটা অনেক। বলো তোমার কাছে কি মনে হয় শীতকাল বা আবহাওয়া সম্পর্কে তোমার কিছু যদি বলতে তাহলে আমার কিছুটা ধারণা হইতো আমিও জানি হ্যাঁ তারপরেও মানে এখনকার যে অবস্থা সে সম্পর্কে তুমি,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

ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আসলে ক্ষেত্রবিশেষে ওইটা অনেক এরকম তো আমাদের মত আমরা তো ঠিক আছি যথেষ্ট পরিমাণে, আর হয়তো সকালবেলা ঘুম থেকে উঠি কম্বলের নিচে থাকি। তো সেরকম কোন তফাৎ আমার আমার আমার ক্ষেত্রে সেরকম কোন তফাৎ মানে খুব একটা প্রভাব পড়ে না শীতের, তার উপর আবার আমার পরীক্ষা শেষ।

অনেক মানুষ হচ্ছে যারা গরীব যাদের ঠিক মতো মানে কম্বল কেনার টাকা নেই যাদের শীতের পোশাক কেনার টাকা নেই। তাদের জন্য আসলে অনেক কষ্টদায়ক ওই শীতকালটা। তোমার কি মনে ভাইয়া? হ্যাঁ অবশ্যই তুমি যেটা বলেছ অবশ্যই ঠিক কথা আরকি সেটা অনেক মানে গরিব যাদের টাকা পয়সা কম তারা কিন্তু সকাল ভোরেই সকাল ভোরে উঠেই কিন্তু। মাঠে চলে যায় তো basically তো যেটা হচ্ছে যে শীতকালটা আমার কাছে কিন্তু অনেকটাই আনন্দদায়ক মনে হয় কারণ যেটা হচ্ছে, আমি ওই দিক দিয়ে বিবেচনা করব না এটা আমার দিক দিয়ে আমি বিবেচনা করতেছি আরকি করছি আরকি যে হম শীতকালটা সব সব ঋতুর থেকে আমাকে মানে শীতকালটা ভালো লাগে কারণ। যেটা হচ্ছে সকালে হচ্ছে সকালে হচ্ছে যখন আমরা যখন নামাজ পড়ে বের হই তখন নামাজ পড়ে বের হয়ে আমরা খেজুরের রস রসের জন্য line করে থাকি। দূর দূরান্ত থেকে কিন্তু লোক আসে এই খেজুরের রস নিতে আমাদের এখানে। তো, বাহ তাহলে তো ভালই। হ্যাঁ, তারপরে হচ্ছে যে শীতের সময়ে কিন্তু বিভিন্ন ধরনের পিঠা বানানো হয় আমাদের বাসায় কিন্তু এই প্রচলনটা আছে। যে শীত আসলেই কিন্তু বিভিন্ন ধরনের পিঠা বানায়। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে যেটা হচ্ছে যে শীতকালে ভোরে ভোরে উঠে আমার নামাজ পড়ে সবাই, একসাথে গোল হয়ে বসে থাকি এবং মাঝখানে আগুন ধরায় দিয়ে আমরা আগুন পোহাই এই বিষয়টা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে সবাই একসাথে বসে থাকি মজা করি অনেক হ্যাঁ পুরো,

হ্যাঁ ভাইয়া আমারও ভালো লাগে ওই বিষয়টা আসলে বলতে চাচ্ছিলাম যে শীতে আসলে এই বিষয়টা অনেক মজার। কারণ আমরা, হচ্ছে ছোটবেলায় যে রকম আনন্দ করতাম এখনো আমাদের শীতকালে সে বাড়িতে সেরকমই আনন্দ হয় তুমি তো জানোই আমাদের বাড়ির পাশে অনেক খেজুর গাছ আছে। তুমি তো একবার এসেছিলে আমাদের বাড়িতে তো দেখেছিলে হয়তো বা মনে হয় হ্যাঁ তখন তো সেসব খেজুর গাছ থেকে আসলে তুমি যেটা বললে যে খেজুর সংগ্রহ করা হয়। আমার শীতের মধ্যে সবচেয়ে কোনটা ভালো লাগে যেটা ভালো সেটা হচ্ছে যে খেজুর গাছ থেকে যেভাবে কলসি টা নামানো হয় তো সেই দৃশ্যটা আমার অনেক ভালো লাগে। আবার ওই যে সকাল বেলা শীতের সকালে যে একটা কুয়াশা, পড়ে তো কুয়াশার ঘন কুয়াশার ভিতর দিয়ে সূর্যটা যখন উঠে তখন আমার ওই দৃশ্যটা আমার অনেক ভালো লাগে। আসলে শীতকালে এটাই একটা মজা যে আর আর খাওয়া দাওয়ার কথা তো বলাই বলতেই হয় কারণ শীতকালে খাওয়া দাওয়াটাই মূল মূল জিনিস কারণ শীতকালে আনেক নানা ধরনের পিঠা হয়। পিঠা হয় আবার অনেক ধরনের খাবার বিভিন্ন ধরনের item করা যায় শীতকালে বিভিন্ন ধরনের জিনিস। তুমি কি করো, বলো মানে খেজুর গাছে উঠেছিলে খেজুর খাওয়ার জন্য।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 তো আমি কখনো শখে শখে উঠতে চাই। কিন্তু উঠতে গিয়েও আমি অনেকবার ব্যর্থ হয়েছি তো আর এসব বৃথা চেষ্টা করি না। আমি কিন্তু খেজুর গাছে অনেকবারই উঠেছি কিন্তু তারপরে যেটা হচ্ছিল মানে হয়েছিল হয়েছিল আমার ক্ষেত্রে আমাদের বাসার পাশে, বাড়ির পাশে একটা পুকুর আছে পুকুরের পাড়ে কিন্তু একটা খেজুর গাছ আছে সেই খেজুর গাছে উঠে খেজুর গাছে আমি খেজুরের রস পাড়তে গিয়ে একবারে কিন্তু পুকুরে পড়ে গিয়েছিলাম।

তো যা হোক শীতকালটা অনেকেরই কাছে কিন্তু ভালো লাগে। আবার অনেকের কাছে কিন্তু কষ্টদায়ক কষ্ট কষ্টদায়ক যেটা সেটা হচ্ছে যে যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু,

তাদের ক্ষেত্রে কিন্তু শীতকালটা অনেক কষ্ট দায়ক। তারপরে তারপরে আসলেই আবহাওয়া পরিবর্তন এর কারণে কিন্তু অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে বর্তমানে বিশ্বে। plus বর্তমান বিশ্বে। তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশে তুমি হয়তোবা জানো যে আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু ওই, হিমালয়ের হিমালয় পর্বতের বরফ গলে গলে পানির প্রকোপটা,

তো সে ক্ষেত্রে কিন্তু বন্যার প্রকোপটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে তুমি জানো যে আমাদের বাংলাদেশে সিলেট অঞ্চলের মানুষ গুলোর কি অবস্থা হয়েছিলো। এ বিষয় নিয়ে তুমি কি কিছু জানো তুমি? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া এটা আমি জানি তো সিলেট অঞ্চলে হয়েছিল বন্যা হয়েছিল কিছুদিন আগে আমি শুনেছিলাম, তো, আসলে সিলেট অঞ্চলের বন্যাটা আসলে একটা দুঃখজনক ঘটনা তো আমি সেটার জন্য অনেক দুঃখ দুঃখ প্রকাশ করছি তো শীতের সিলেট অঞ্চলের যে হয়েছিল আমার মনে হয় যে তারা, আবহাওয়ার পূর্বাভাসটা পর্যাপ্ত, সময় পায় নাই যে সময় পেয়েছিল তারা সেই সময় মানে ঠিকঠাক মতো নিজেকে গুছিয়ে উঠতে পারে নাই বা পুরো বন্যার পূর্ব প্রস্তুতি নিতে পারে নাই সে কারণে তাদের মানে, সিলেট অঞ্চলের ক্ষয়ক্ষতি পরিমাণটা অনেক বেড়ে বেড়ে গিয়েছিল তো আমার আমার যেটা মনে হয় যে শীতকালে এখন তাদের অবস্থাটা এখন মনে হয় অনেক করুন কারণ, যেহেতু বন্যা হয়েছিল আর সব কিছু ডুবে গিয়েছিল তো অনেক গরীব মানুষ আছে যারা এখনো হয়তো বা ঘর বাঁধতে, বাধতে পারেনি বা তাদের বাসস্থান টা এখনো উন্নত করতে পারেনি তো শীতের এই শীতের প্রকোপে এখন তো তুমি নিশ্চয়ই জানো যে অনেক শীতের তা অনেক, তাপমাত্রা আমাদের এখন দেশের বর্তমানে দেশের তাপমাত্রা বিভিন্ন জায়গায় জায়গায় অনেক কমে যাচ্ছে। infact এতে উত্তরাঞ্চলে শুনলাম যে উত্তরবঙ্গে নাকি দশ ডিগ্রীর মতো নেমে গেছে।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 ওই মানুষগুলো যাদের ঘর নেই যাদের ঘর ভেঙে গিয়েছে তারা এখন ঘর নতুন করে তৈরি করতে পারছে না তাদের মনে হয় অনেক খারাপ অবস্থা হচ্ছে। তো সেটা ভেবে,

আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে আমাদের দেশে অনেক মানুষই কষ্ট করছে সেই মানুষগুলো কষ্টের কথা ভেবে, আমি এখন বলছি যে শীতকালটা, চলে যাও তাড়াতাড়ি চলে যাও এরকম একটা fellings আসছে আমার মনে তোমার কেমন তোমার কি রকম?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 যাদের জন্যই আমাদের বাংলাদেশ উন্নত উন্নতির দিকে যাচ্ছে কারণ হচ্ছে কি আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এই কৃষিপ্রধান দেশের কারণেই আমাদের বাংলাদেশ উন্নতির দিকে যাচ্ছে তো আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে, যারা খেটে খাওয়া মানুষ তাদের কারণেই দেশের উন্নতি হচ্ছে। এই এইজন্য আমরা চাই যে আসলে যে শীতকালটা কখন যাবে ওই এটা নিয়ে আমরা খুবই করি আর কি। হ্যাঁ আচ্ছা ভাইয়া তোমার কোন কালটা তোমার তো বললে শীতকালটা পছন্দ। তো শীতকালে তো যেহেতু এখন মানুষের নির্মম মানে নির্মম অবস্থার কথা শুনে শীতকালটা তোমার শুনে মনে হচ্ছে যে এখন চলে যাক কিন্তু, শীতকালটা ছাড়া তুমি কোন কালটা তুমি বেশি পছন্দ করো তুমি কোন ঋতুটা তুমি বেশি পছন্দ করো? তুমি যেটা বলছো, যে আসলে কোন ঋতুটা আমার কাছে পছন্দ। আমি একটু বলি যেটা হচ্ছে যখন গরম শুরু হয় তখন কিন্তু বাইরে বের হয়ে যায় না। গরমের কারণে শরীরের ঘামের সৃষ্টি হয় তারপর হচ্ছে যে আমরা কোথাও ভালোভাবে ঘুরতে যেতে পারি না। তো গরমের সময় কিন্তু এই, এই সমস্যার সৃষ্টি হয় আর তারপর হচ্ছে যে শীতের সময়ও কিন্তু এই সমস্যার সৃষ্টি হয় তারপরও কিন্তু এটা মেনে নেয়া যায় আর কি তো আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে শীতকাল এবং, অতি উষ্ণ গরম কালের মাঝামাঝি যে সময় সে সময়টা কিন্তু আমার কাছে ভালো লাগে সে সময়টা তুমি যদি বলো সেটা হচ্ছে বসন্তকাল হতে।

ওই সময়টা কিন্তু আমার কাছে ভালো লাগে। তো এই সময়ে কিন্তু গাছের নতুন পাতার সৃষ্টি হয় বসন্ত কাল আসলে তারপরে, গাছে গাছে কোকিলের ডাক, হ্যাঁ ফুল ফল অনেক কিছুই হয় কোকিলের ডাক শোনা যায় তো আমার ওইটা ভালো লাগে আসলে বসন্তকালের মূল মূল যে জিনিসটা সেটাই হচ্ছে কোকিলের ডাক।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 তো সে বাগানে বসন্তকালে খুব ভালো অনেক অনেক বিভিন্ন ধরনের ফুল ফোটে তো তুমি একদিন আসবে আমাদের বাসায় এসে ঘুরে যাবে। তখন যখন আসবে তুমি তখন দেখতে পাবে যে আমাদের,